যে এখানে মেলাতে ভীড় হয় সবাই খেতে চায় কিন্তু একটু যদি তুমি গ্রামের দিকে যাও

দেখবে ওখানেও কিন্তু ঘরে ঘরে এসব জিনিস হয় এখোনো হয়

বিলুপ্তি হবেনা যেটা আমার ধারণা সেটা হচ্ছে হয়তো আধুনিকীকরণ কিছু হতে পারে

মানে এইযে পিঠে পুলি পায়েস এর কিছু আধুনিকীকরণ হলো

তবে বিলুপ্তি হবে না এটুকু বলতে পারি কেননা বাঙালি খাদ্যরসিক মানুষ

তো কখনো মানুষের চাহিদা থাকলে সেটা কখনো বিলুপ্তি হয়না

হ্যাঁ Arbi কেমন আছে৷? জী ভালো আছি, তুষার তুমি কেমন আছে৷? এই তো Arbi ভালো আছি. কী করছে৷? এই তো এখন তো রাত হয়েগিছে একটু ঘুমায়ের আয়োজন করছিলাম তো আমি গ্রামে আসছি বুঝছ, গ্রামে এসে তো আমার মানে খুবই ভালো লাগছে আমি এসে দেখলাম যে এখানে মানে সরিষা ক্ষেতে সরিষা চাষ হচ্ছে মানে স~ পুরো গ্রাম জুড়ে সরিষা চাষ হচ্ছে, হলুদ হয়ে আছে, মানে ও দেখে অপূর্ব লাগতিছে আর হচ্ছে আমি কি~ কিছু মানে কৃষকের সাথেও কথা বললাম, তো কথা বলে দেখলাম যে সরিষা চাষটা কিন্তু খুব সহজ. মানে অন্যান্য চাষাবাদে যেমন প্রচুর পরিমানে invest করতে হয় বা শ্রম দিতে হয়, তো তুমি যদি কখনো মানে সরিষা চাষটা করো তাহলে একটা জিনিস দেখতে পারবা যে আমি সরিষা চাষে খরচ খুব কম, আবার হচ্ছে খাটনিও অনেক কম, আর একবার নাকি হচ্ছে উম মানে বীজ বপন করে রাখলেই হয়, একা একাই চারা মানে উঠে যায় যত্ন তেমন প্রয়োজন হয়না, আর একবার সেচ দিলেই মানে হয়ে যায় আর উম বেশ দাম, মানে কৃষক লাভোবান হতে পারে. হ্যাঁ, তোমার গ্রামের বাড়ি কোথায়? অ্যাঁ আমার গ্রামের বাড়ি হচ্ছে মানে যশোরের উম অ্যাঁ হচ্ছে একটা গ্রামে মনিরামপুর উপজেলার হচ্ছে একটা গ্রামে.

তো বুঝছ, এই আরেকটা ব্যাপার ও লক্ষ্য করলাম যে এই সরিষা ক্ষেতের পাশে মৌ চাষ হচ্ছে মানে কৃষকরা হচ্ছে ছোটছোট কাঁচের বাক্স রাখছে, তো সেখানেই হচ্ছে মৌমাছি পালন করছে এবং ওই মৌমাছি গুলো এখানে ফুলের মধূ collect করে হচ্ছে মানে উম

মানে মধু তৈরী করছে. তো আমার কাছে পুরো ব্যাপারটা খুব ineresting লাগছে

আমার মনে হয় বাংলাদেশে মানে এই ব্যাপারটা বেশ একটা সম্ভবনা দায়, কিন্তু তোমার অভিমত কেমন আমাকে যদি একটু বলতা খুব ভালো হতো. অবশ্যই কারণ যেহেতু তোমার original হয়, এইটা কিন্তু তোমার বাগান থেকে সরাসরি মৌমাছি মধু সংগ্রহ করছে, তাই না? মধু সংগ্রহ করে তারপর সরাসরি তোমার আমরা মধুটা যদি ঐখান থেকে নিয়ে আসি হ্যাঁ, আমরা কিন্তু বানিজ্যিক ক্ষেত্রে ওইটা রপ্তানি করতে পারবো ঠিকাছে যেহেতু ওটা যেটা original আমরাও সচরাচর যেটা পাওয়া যায় তোমার বাজারে যেটা পাওয়া যায় তোমার এটা কিন্তু আমরা original টা পাইনা chemical জাতীয় মধুটা পাই তাইনা? হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ভেজাল মেশানো হয়. chemical মেশানো থাকে কিন্তু ঐদিকে তো আমরা একদম original যেটা শরীরের পক্ষ্যে অনেক মানে স্বাস্থ্যকর একটা জিনিস. আর মধু খেলে কিন্তু আমাদের শরীরে রোগ কমে যায় ঠিকাছে সুস্থতা

হ্যাঁ সে ক্ষেত্রে আমাদের এই মধুটা সংগ্রহ করে রাখা অনেক ভালো হয় শরীরে~ শরীলের ক্ষেত্রে, হ্যাঁ স~ মানে আহ যেকোনো অসুস্থ হলে এটা খেলে সুস্থতা আল্লাহর রহমতে একটা সেফা দান করে সে ক্ষেত্রে আমাদের মধু তো তার জন্যে আমাদের অবশ্যই তোমার ঐ তুমি যেটা বললা সরিষা এটা আমাদের চাষ করতে হবে হ্যাঁ আমাদের আশেপাশে খালি যায়

যেসব ফুলে মধু থাকে সেসব যেকোনো একটা ফুলের আমরা বাগান করে মানে একই সাথে আমরা একই খরচে দুইটা project কাজে লাগাতে পারি. অ্যাঁ

এই idea টা unique লেগেছে. হ্যাঁ এই idea টা ভালো, এই idea টাও ভালো. তো আমি দেখি যে তোমাদের, তোমাদের এইখানে যেহেতু তোমার ইয়েও হয় সরিষা চাষ হয় তো আমিও এসে ing তোমাদের এই দিকে আমাদের এই দিকে কম হয় সরিষা চাষটা হ্যাঁ, তোমাদের এদিকে

কী ভালো ফসল হয় তোমাদের এলাকার কৃষি সম্পর্কে আমাকে একটু বলো? আমাদের এদিকে তোমার সব চাইতে ভালো হয় তোমার লাউ আছে তারপর

তোমার চাল কুমড়া জাতীয় যেই জিনিষটা এইটা আছে মানে তারপর আছে

মানে শাক সব্জিটা যেটা এইকটু বেশি হ্যাঁ আমাদের এইদিকে.

তা আবার সব জায়গায় হয় না যেমন আমি মাঝখানে চিন্তা করেছিলাম যে অ্যাঁ আমি আমাদের আশেপাশে অনেকেই তোমার লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া এগুলা লা~ লাগায় হ্যাঁ চাষ করে এইগুলা. লাগায় তারপর

ডাটা শাক, পালং শাক এইগুলো চাষ করে, তো আমি আমি নিজে অ্যাঁ আমাদের অনেক খালি জায়গা আছে মানে বাড়ির পিছনে অনেক বড় একটা খালি জায়গা আছে

ওর কাছ থেকে দেখে আমি নিজে একটু উৎসাহিত হয়ে, আমি ভাবছিলাম যে আমি করে ফেলব হ্যাঁ আমি করে তারপর তোমার মানে দেখি যে~ যেহুতু বাজারের খাবারের অনেক উম মানে ভেজাল থাকে formalin যুক্ত হয় এবং formalin মেশানো থাকে

যদি আমার নিজের দৈনন্দিন খাবারের যে জিনিসটা হ্যাঁ তো দৈনন্দিন খাবার গুনোকে যদি আমি নিজে উৎপন্ন করতে পারি তাহলে এইটা আমাদের শরীরের জন্য ভালো আমরা একটা ভেজাল মুক্ত

আমাদের আসলে উচিত সবারই নিজের উম কিছু চাষাবাদ করা আমরা যেহেতু শহর কেন্দ্রিক মানুষ আমরা যদি গ্রামে থাকি তাহলে তো আমাদের পর্যাপ্ত পরিমাণ জমি আছে তো সেখানে আমরা তো কিছু উম লাগাতেই পারি আবার হচ্ছে যে আমরা শহরে থাকি শহর কেন্দ্রিক জীবন জায়গা কম তারা কিন্তু টবে অথবা ছাদে

হচ্ছে এই দু একদিন আগে একটা বানি দিছে যে অ্যাঁ খেয়াল করছো কিনা আমি জানিনা যে আহ কারো বাসায় যেন হচ্ছে এক ইঞ্চি জায়গাও ফাঁকা থাকেনা তো রাষ্ট্রীয় ভাবে কিন্তু আমাদের কৃষিকাজে মানে আগ্রহই উম হতে বলা হইছে অবশ্যই এটা যদি তুমি দেখো আমাদের আছে পাট শিল্প আছে, হ্যাঁ আমাদের অ্যাঁ তারপর পাট শিল্প কিন্তু আমরা যে অ্যাঁ পাট শিল্প আছে তারপর তাম্র আমরা দেশের বাইরে রপ্তানি করে থাকি হম

তাই কৃষি প্রথম দেশের দাম বাড়াবে তো সে ক্ষেত্রে আমাদের কিন্তু প্রত্যেকের উচিত আমরা বেশিরভাগ মানুষের দেখা যাচ্ছে তোমার ঢাকা শহরে থাকি বা তোমার চাকরির পিছনে ঘুরতেছি হ্যাঁ, বা একটু শরীলের কিন্তু যে আমরা বা~ বাজার থেকে যেগুলা কিনে নিয়ে আসি খাবার এগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে অ্যাঁ একদম সুস্বাস্থ্য যে খাবার বা ভালো কোন খাবার কিন্তু খেহ~ মানে খেতে পারতেছি না

আমরা যদি যেহেতু কৃষি প্রধান দেশ সেইক্ষেত্রে বাজারের যে খাবারের উপর যদি আমি নির্ভরশীল না হয়ে নিজেরা যদি উম তুমি যেটা বললে ছাদের উপর কোন কিছু করার জন্য হ্যাঁ কৃষি

লাগাইতে পারো টমেটো লাগাইতে পারো টপের মধ্যে এইগুলা লাগাইতে পারো হম, normal আমরা দৈনন্দিন খাবারের যেইগুলা খাই এগুলা যদি আমরা প্রত্যে~ মানে প্রত্যেকটা family তে যদি আমরা এগুলা করি পরিবারের পক্ষ থেকে যদি একেকজন করে যদি আমরা এসব চারাগুলি বপন করি তারপর ফসল উৎপন্ন করি তাহলে কিন্তু আমাদের শরীলও ভালো থাকলো বা একটা জিনিস তুমি যখন দেখবা একটা গাছ করবা বা একটা বাগান করবা তখন কিন্তু তোমার মনটাও ভালো থাকবে, হ্যাঁ

মানে সব কিছু ভালো ঠিক আছে তো আমরা কিন্তু এগুলোর প্রতি সবাই একটু দূরে সরে যাচ্ছি ঠিক আছে একটা বাগান তুমি একটা ফুলের বাগান করো তোমার ফুলের বাগানটা দেখতেও কিন্তু সুন্দর লাগবে তাই না তা কৃষি কৃষি প্রধান দেশ যা আমাদের বাড়ির আশেপাশে আমাদের অনেক গ্রামের বাড়িতে তুমি দেখবে বেশিরভাগ জায়গাই খালি পরে থাকে আবার প্রত্যেকেরই দরকার যে প্রত্যেকের বাড়ির পাশে একটা বাগান করে তোলা হ্যাঁ হ্যাঁ আমরা মানে একটি বাড়ি একটি খামার এরকম একটা ব্যাপার গড়ে তুলতে পারি যদি আমাদের প্রত্যেকটা বাংলাদেশীর প্রত্যেকটা বাড়ি যদি একেকটা খামারে পরিণত হতো তাহলে

আহ মা হচ্ছে আমরা সেইগুলো বিক্রি করতে পারতাম আমাদের একটা earning source হতো তো এটা কিন্তু আসলে খুব ভালো একটা ব্যাপার

আমাদের বেকারত্ব দূর হতো এটা যদি আমরা নিজেরা করতে পারতাম তোমার আহ extra একটা মুনাফা অর্জন করতে পারতাম যে আমরা চাইলে বাজারে বিক্রি করতে পারতাম আমাদের খাবার পরে যেটা অবদি~ অবশিষ্ট থাকল এটা আমরা বাজারে বিক্রি করতে পারতাম বা গ্রাম থেকে কিন্তু অনেকে কিনে নিয়ে যায় আসছে হ্যাঁ বাড়ি থেকে কিনে নিয়ে যায় তা আমাদের একটা অ্যাঁ extra মানে আলাদা একটা মুনাফা অর্জন হচ্ছে তো এটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো একটা দিক ছিলো হম

তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকেরই দরকার যে আমাদের অ্যাঁ বাড়ির আশেপাশে বা অন্যান্য জায়গা যে জায়গা খালি জায়গা পরে থাকে এগুলো কেও মানে অযথা ফেলে না রেখে কাজে লাগানোর জন্য

কী জানো মানে আমি এক জায়গায় গিয়েছিলাম তো ঐখানে গিয়ে দেখছি তোমার অনেক তোমার বড় একটা আমের বাগান বিশাল একটা আমের বাগান হম ওখানে গিয়ে তোমার অনেক জাতের আম আর আম গুলো অনেক সুন্দর সুন্দর যেমন আম্রপালি আছে তারপর, তোমার ল্যাংড়া আম আছে তারপর, তোমার আরো অনেক জাতের আম আছে, হম

জাতের আমগুলা আমিও যে মানে ক্ষেতের যে মালিক বাগানের যে মালিক তো ওর সাথে আমি আলাপ করেছিলাম তো উনি বলছে যে, যে যে কোন ধরনের সাহায্য লাগে ওনারা করবে, হম আমাকে কথা

তাইলে তো তুমি হচ্ছে এখানে হচ্ছে একটা মানে অ্যাঁ বিন~ নিয়োগ~ বিনিয়োগ করতে পারো দেখো কী হয়, অ্যাঁ তো হচ্ছে এটা কিন্তু খুব ভালো আম চাষ খুব ভালো লাভজনক আর অ্যাঁ এটা করলে হচ্ছে ভালো হবে তো তুমি এটা কিন্তু একটা চেষ্টা করে দেখতে পারো. হ্যাঁ আমি অবশ্যই এটা চেষ্টা করবো আমাকে মানে আমি যে ভাইয়াটার কাছে গিয়েছিলাম তো ও আমাকে মানে অনেক উৎসাহিত করেছে যে তুমি বাগান করতে পারো তাহলে ফজলি আম আছে হ্যাঁ, আম গুলো দেখতে অনেক সুন্দর তুমি দেখতেও যেতে পারত৷ তো আর আমাকে উম আমার জন্য প্রত্যেকটা আমই দিয়েছে খাবার জন্য যে তুমি খেয়ে দেখো, হ্যাঁ, খেয়ে দেখো আমগুলো

খেয়ে দেখেছি যে অনেক সুস্বাদু প্রত্যেকটা আমই অনেক সুস্বাদু

formalin tormalin যে উম মানে এইগুলা মানে বাজারে যত তুমি বাজারজাত করবা তত কিন্তু তোমার তত হাত বদল হয়, এইটা কিন্তু formalin দিয়ে দিয়ে দিয়ে ইয়ে করে, হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো বলছি যদি আমরা নিজেরাই কিছু মানে উৎপাদন করতে পারি তাহলে হচ্ছে আমাদের প্রত্যেকের যদি মানে নিজেদের বাগান থাকে বা হচ্ছে আমরা নিজেরাই নিজেদের প্রয়োজনটা মেটানোর জন্য কিছু করতে পারি তাহলে আমাদের আর বাহির কিনেও খেতে হবে না আবার আমরা একটা মানে ঠিকঠাক জিনিষ পাবো মানে যেটাতে হচ্ছে কোন প্রকার দূষণ নাই এরকম একটা

আমি হচ্ছে এক~ আমি আসছি তো আমার একটা জিনিষ খুবই ভালো লাগছে উম আরো একটা নতুন জিনিস দেখছি তোমার সাথে একটু share করতে চাই

হ গ্রামে দেখলাম কিছু পুকুর আছে হ্যাঁ তো এই পুকুর গুলোর উপরে আবার হচ্ছে কিছু গ্রামের ছেলেরা হলো একসাথে মিলে অ্যাঁ মাচা করছে পুকুরের উপরে তারপর তোর তারা হচ্ছে হাঁস পালন করতিছে

মাছ এবং হচ্ছে হাঁস পালন হচ্ছে মানে হাঁস যেই খাবারটা খাচ্ছে তো ওদের যেই মলটা ওরা হচ্ছে সেটা পুকুরে পরছে তো সেটা দিয়ে আবার মাছের খাবার হয়ে যাচ্ছে

খরচে একই জায়গায় মানে দুইটা ব্যবসা একই সাথে ওর চলছে তো আমার খুব ভালো লাগছে মানে আমার এই idea টা ভালো লাগছে তো তুমি কিন্তু এইটা কাজে লাগাতে পারো মানে একই সাথে যেটা আমি যেমন বললাম মৌমাছির চাষ এবং হচ্ছে ফুলের চাষ এক সাথে, আবার হচ্ছে মাছ চাষ এবং হচ্ছে হাঁস চাষ

তোমার শ্রমও বাঁচাবে আবার কী বলবো টাকাও বাঁচাবে মানে এম আমার মনে হয় এটা খুব লাভজনক. যে তুমি ব্যবসার

সেক্ষেত্রে তাহলে এটা কাজে লাগবও দেখো কি হয়. অবশ্যই ভালো একটা পরামর্শ দিয়েছো.

অবশ্য~ অবশ্যই ভালো একটা পরামর্শ দিয়েছো, এটা আমি আমাদের পুকুর আছে আমাদের নিজস্ব পুকুর আছে তো আমার তো আর বেশি কিছু লাগবে না. তো আমাদের যদি খামার দিই একটা

একটা খামার দিয়ে আমার অ্যাঁ এতো খরচ করতে হবেনা হ্যাঁ, অল্প অল্প টাকাতেই তোমার হয়তো হয়ে যাবে যেহেতু আমাদের নিজস্ব পুকুর আছে তো আপনি যদি এটার পাশাপাশি আপনি যেটা সরিষা যেটা বলেছিলেন তো সরিষার জন্যে আমাদের এ মানে এখানে এতটা হয় না সরিষা হ্যাঁ

কোন একটা হম ই লাগাতে পারো যেমন হচ্ছে অনেকে লিচু বাগান করতেছে তারপর যে লিচু ফুলটা আসে না সেই লিচু ফুলের সাথে হচ্ছে অনেকে হচ্ছে ওই মৌ চাষটা করছে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

কারণ আমেরটার মধ্যে তোমার অনেক মানে লাভোবান এইটা হ্যাঁ মুনাফা

আম হলে আসলেই বি~ খুবই লাভবান, আমিও শুনেছি লাভবান হওয়া যায়. দেখা যায় তোমার আমাদের কিন্তু সব চাইতে বেশি আমাদের ইয়োর দিকে তোমার রাজশাহী থেকে আম রপ্তানি হয় যেগুলো আছে হ্যাঁ

তো সেইক্ষেত্রে অ্যাঁ রাজশাহীর আমগুলো রাজশাহীতে আমি গিয়েছিলাম যে আমার এক বড় ভাই আছে ওদের কাছ থেকে পরামর্শ নিয়েছি তো ওরাই আমাকে দিয়ে বলেছে আরেকটা জিনিস হলো আমের অ্যাঁ আম যে চাষ করবো আমের বাগান যে চাষ করবো হম এটার জন্য ওরা পরামর্শ দিয়েছে আমাদের গারিয়াপুর কৃষি গবেষণা উদ্যান আছে এটা জানো তুমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর এই গ~ কৃষি গবেষণা institute গুলো কিন্তু খুব ভালো কাজ করছে আহ এরা মানুষকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছে এবং আমাদের যে ধান গবেষণা institute আছে এরা তো মারাত্মক কাজ করছে এরা বছরে কয়েক প্রজাতির ধান উৎভাবন করছে কিছু ধান এমনও আছে যে অ্যাঁ বন্যা আমরা যেহেতু বন্যা প্রবন দেশ তো বন্যাতে হচ্ছে অ্যাঁ সবকিছু ডুবে যায় তো ধানের চারা গুলো এত লম্বা হয়

এটা আসলেই খুব প্রশংসার দাবিদার তারা এটাই তা আমি চিন্তা করছি কৃষি গবেষণা উদ্যানে যাবো ওখানে গিয়ে ভালো কিছু

ওনারা আমাকে suggest করে যে কোনটা কোন চারা গুলো নিয়া আসলাম যেহুতু আমবাগান করবো কোন চারা গুলা নিয়ে নিয়ে আসলে ভালো মানে ফলন দিবে.

তাদের পরামর্শ নিয়ে লাগালে খুব ভালো হবে

আমি সাফল্য কামনা করছি আর তুমি খুব সহজেই একজন উদ্যোক্তা হয়ে যাও জীবনে সাফল্য আনো এটাই চাওয়া. ঠিকাছে অনেক কথা হলো তুষার আজকে রাখছি.

হ্যাঁ বল কেমন আছিস? ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ আমি মোটামটি বেশ ভালো আছি এখন উম নিয়ে বাড়ির সব ঠিক আছে? হ্যাঁ বাড়ির সব এখন ঠিক ঠাকই আছে বেশ ভালো আছে এখন কাকিমা কেমন আছে? হম আমারও বাড়িতে সবাই ঠিক আছে, ঠিক আছে? এবার এই বুঝতেই পারছিস weather change হচ্ছে সেহেতু একটু আধটু শরীর খারাপ করবেই উম এদিকে মানে একটু যাই হোক মাঝেমধ্যে শরীর খারাপ হচ্ছে তো তখন medicine খেয়ে যাইহোক একটু আধটু ঠিক থাকছি আবার যেমনকার তেমন weather যা খারাপ তাই না? হ্যাঁ এখন তো আবহাওয়াটা মানে ওইরকম মানে কখন ঠান্ডা কখন গরম হম তো ওই আরকি তোদের বাড়ির খবর কী? হ্যাঁ আমাদের বাড়ির খবর বলতে এখন বেশ ভালো আর এখন তো তোর চাষবাসের time তো এখন ধান পুতছে সব আর বাড়িতে এখন বসে আছি আমিও গিয়েছিলাম সকাল বেলায় বাড়ি এলাম উম তো এখন ধান কেমন হয়েছে এ বছর মানে ধান এর ফলন টা কেমন এ বছর ধান বলতে মানে এখন তো সব মানে সবাই ধান পুততে লাগেনি এদিকে তো মানে যে কটা লাগিয়ে আর সর্ষে লাগিয়েছে সর্ষা এখনো কাটা হয়নি কাটার পর মানে ধান চাষ হবে আবার

উম হম না না সবই ঠিক করেছিস ঠিক আছে, but এ time এ একটা ধান হয় ওটা ওই ধানটা মানে হ্যাঁ কী বলছিস বুঝতে পারলাম না মাঝখানে problem আসছে বুঝলি? ও বলছি মানে এই time এ যে ধানটা হয় সেই ধান হচ্ছে তোদের এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই এই time এ হচ্ছে যারা সর্ষা লাগিয়েছে এখন, এখন সর্ষাটা পাকতে মানে এখনো দেরি আছে তো মানে পাকার পর মানে এই মাসের শেষ দিকে লাগাইবে ওরা ও না তো ঠিকই আছে সেটা কোনো ব্যাপার নয় আর তুই যে বলছিলিস যে কিসের farming করবি মানে বলতে গেলে ধর বীজ চাষবাসের খবর তাছাড়া ধর farm খুলবি বলছিলিস তো আহ তো খুলবি তো, না আমার farm এ join হবি? না না সেরকম নয় but হ্যাঁ বললাম তোকে মানে সবজি চাষ করবো বুঝলি মানে এদিকে মানে ধর বড়ো জমি আছে তা তো জমির মধ্যে ধর আমি চাষ করবো এখন তো মানে চাষ করলে ধর এখন যদি আহ তোর কোফির চাষ তো উঠে গেলো প্রায় তো এবার ধর আমি ভাবছিলাম যে কটা টমেটোর চারা আর ইয়ে তোর বেগুন মানে দুটো সবজি আমি ধর লাগাবো ওখানে তো ওটা ভাবছিলাম তো এখন তুই কী করছিস